তাদের জীবনটা হয়তো আমাদের থেকে আলাদা কিন্তু তারা তাদের মতন মজা করছে।

অনেক মানুষ তাদের ধরে রাখে কিন্তু তাদের জীবনটা--

অনেক শিশুরা পড়া বুঝছে তাদের স্যার -রা তাদের পড়া বোঝাচ্ছে।

আর পাশেই রয়েছে অনেক বড় বড় অক্সিজেন সিলিন্ডার ।

আজকাল কার সময় এই সিলিন্ডার গুলো মানুষের খুবই একটি দরকার হয়ে পড়েছে।

তাই সব জায়গায় এগুলোকে রাখা দরকার।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় মাঠ।